আইসক্রিমের ঠেলাগাড়ি এবং ঠিক সামনেই ছোট ছোট দুটি দোকান রয়েছে ফুচকা দোকা এবং কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

বিদ্যালয়টির ঠিক সামনে একটি বড় একটি মাঠ রয়েছে মাঠের মধ্যে কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছে।

যেমন সন্দেশ রাখা আছে উম লালমোর রাখা আছে সাদামোর রাখা আছে বইন্দা লাড্ডু রাখা আছে তারপরে প্যাড়া রাখা আছে।

মাঠে ছেলেরা খেলা করছে তারা বোলিবল খেলছে এবং বোলিবলের নেট টাঙানো রয়েছে।

এই গাছের পিছনে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে এবং তার পিছনে একটি পর্দা রয়েছে।

কিছু পাকা রয়েছে ছুটু আবার কিছু পাকা রয়েছে বড় আকারের কিছু রয়েছে সিলিং ফ্যান ।

যার উপরিভাগে লেখা রয়েছে অজন্তা ডেইরি এবং মানুষজন দাঁড়িয়ে আছে পাশে।

রয়েছে দুটি দরজা আমি দেখতে পাচ্ছি রয়েছে জানালা।

দোকানটি বেলুন দিয়ে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সুন্দর সাজানো করা হয়েছে।

এবং পাশে আরও অনেকগুলি ফল দোকান রয়েছে ফল দোকানের উপরে রয়েছে বড় বড় ছাতা।

ফল দোকানের পিছনে আমি দেখতে পাচ্ছি কিছু জুতোর দোকান রয়েছে ফল দোকানের মধ্যে রয়েছে আপেল কমলালেবু এবং অন্যান্য ফল।

এবং এ মিষ্টির দোকানের গাছার গ্লাস আর দই দিয়ে উম উমম জিনিসের মধ্যে রাখা আছে বিভিন্ন ধরনের।

কিছু ছাউনি দিয়ে রুমের অ আকারে কিছু বানিয়ে রেখেছে যাতে খেলোয়াড়রা এখানে বসতে পারে।

ওই বিল্ডিংয়ের একপ্রান্তের গেটের ছবিটাও দেখতে পাচ্ছি গেটটি কালো কালো রঙের।

রয়েছে বিভিন্ন প্রান্তে বেলুন দিয়ে সাজানো এবং বেলুন পাঁচটি করে লাগানো আছে।

এবং বিল্ডিংয়ের মধ্যে লেখা আছে কাঠিয়া বাবার আশ্রম নারীছড়া এবং বিল্ডিংটির সাথে একটি দেওয়াল রয়েছে।

দেয়ালটির মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্টিং নকশা করানো আছে।

এবং পাক সুন্দর জাগা এটা খুব সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে।